কিছুটা লোক দাঁড়িয়ে আছে আর তিনটা বাইক দেখা যাচ্ছে।

এই ছবিতে একটা পেট্রোল পাম্প যেখানে একটা স্কুটি -তে--

এই ছবিতে একটা ছোট্ট মেয়ে নাচ করার দেখা যাচ্ছে।

বাইক খুলে তার রিপেয়ার করছে আর বাইক -ও দাঁড়িয়ে থাকা দেখা যাচ্ছে।

জিয়ানি আইস ক্রিম -এর দোকান আর বার্গার কিং -এর দোকান দেখা যাচ্চে।

এই ছবিতে একটা ছোট মন্দির দেখা যাচ্ছে।

বাইরের দরজাটা যেটা বন্ধ আছে ওইটা দেখা যাচ্ছে।

ঘরের মতো একটা জায়গা দেখা যাচ্ছে কিছুটা গাছ দেখা যাচ্ছে।

এই ছবিতে একটা ছোট রুম যেটাকে একটা ক্লাসরুম --

তার নীচে রিলায়েন্স -এর স্মার্ট বাজারের সুপারস্টোর দেখা যাচ্ছে।